এগুলা নীসে রাখা এটা বুধহয় একটা দুকানের মধ্যে রাখা যেখানে ওই মেটেল উটেল দিয়া দরজা জানলা ওইগুলা বানানি হয়।

একটা বাস থামাইল বাসটা সাদা রঙ্গের।

যেখানে একটা বড় উম ব্যানার লাগানি।

একটা খাটের থাড়িয়া দেখা যার।

এর নিসের থাকে ও জিনিস রাখা কিসু ওটার মধ্যে ডিব্বা আসে।

ওয়ালটার মধ্যে একটা থাড়িয়ার মতোন রাখা।

হলটার দিকে ভিতরে দেখা যার আর একটা বাস বা ট্রাক সামনে দাঁড়ায় রইসে।

বাটিটার মধ্যে দেইখে লাগের চাটনি হইব।

এখান থেকে একটা রাস্তা দেখা যায় রাস্তার মধ্যে দুইটা মেয়ে হাটিয়া যা--

একটা দুকানোর বাইরে প্রচুর জিনিস রাখা জিনিসগুলা দেখিয়া লাগে বস্তা।

একটা খুলা মাঠের মধ্যে দুইটা জিনিস রাখা।